আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে একটি ইলেক্ট্রিক এর পোল দেখতে পাওয়া যাচ্ছে কিছু অটো রিকশা দেখতে পাওয়া যাচ --

এখানে একটি স্টেজ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে একজন মাইক -এ গান করছে দেখতে পাওয়া যাচ্ছে ।

যেমনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা।

একটি রবীন্দ্র ঠাকুরের ইস্ট্যাচু এখানে দেখতে পাওয়া যাচ্ছে।

আশেপাশে আরো অনেক বাস -ও দেখতে পাওয়া যাচ্ছে এবং আকাশের রং সাদা দেখাচ্ছে।

এবং একটি নারকেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে। সময়টা এখন সকালবেলা।

এবং একটি টোটো দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে একটি সাইন বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা একজন মহিলা --

একজন পুরুষ জামা আয়রন করছেন দেখতে পাওয়া যাচ্ছে একটি বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে এবং--

এবং একটি ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে দেওয়াল ঘড়ি এবং রেকের মধ্যে কিছু জামা কাপড় রাখা রয়েছে ভাঁজ করে ফোল্ডলিং করে দেখতে পাওয়া --